এখানে দমা গাছ দেখা যাচ্ছে আর ওখানে একটা ঘর আছে। ঘরের উপরটায় একটা মৌ --

এখানে একটা ঘর আছে ঘরের ভেতরে এ.টি.এম কার্ড এর মেশিন আছে আর ওপরটায় একটা পোস্টার ছাপা আছে আর গেট এর বাহিরে একটা লোক দাঁড়িয়ে আছে লোকটা মোবাইল ঘাটচে। ।

এদিকে দুটি ছেলে আছে তিনটি--

এটা একটা ফাংশন বঠে আর উপরটায় একটা বড় চেয়ার আছে।

এই ঘরটায় একটি ম্যাডাম -এর ছেলে পড়হাছে দুয়ারে একটা গেট আছে।

পিছনে একটা ফাঁকা মাঠ আছে আর মাঠটার ধারে ধারে দেয়াল গাঁথা আছে।